এবং জানলা দরজাগুলো ব্লু কালারের রং করানো রয়েছে। এবং এই দরজার সামনের দিকটাতে গ্রিল লাগানো রয়েছে স্টিলের গ্রিল । এবং ওখানে একটা ব্লু কালার রং করা রয়েছে।

বিশাল বড়ো একটা পাথর । পাথরটা লালচে টাইপ এর এবং পাথরের নিচে একটা গর্ত রয়েছে গুহার মতন গর্ত । ভেতর টা কালো দেখাচ্ছে ।

বাইরে কিম সবুজ সবুজ ঘাস রয়েছে। এবং কিছু বড় বড় ঘাস কিছু ছোট ছোট ঘাস। এবং প্রচুর ছোট ছোট পাথর পড়ে রয়েছে। এবং সাইডে একটা বড় মস্ত বড় গাছ রয়েছে।